এই ছবিটির মধ্যে আমরা কোচবিহারের পলিটেকনিক কলেজ লক্ষ্য করতে পারছি।

কিছু লোকজন এখানে দেখা যাচ্ছে ছবি উঠছে কেউ হেঁটে যাচ্ছে কেউ গল্প করছে ।

আমরা প্রথমেই দুটি সাদা কালারের বড় বড় ঘোড়া দেখতে পাচ্ছি পাশে একটি হাতিও লক্ষ করতে পারছি।

হেলমেট দেখা যাচ্ছে ওখানে টেবিল -এ রাখা রয়েছে।

ফুলগুলি ছাড়াও আমরা ফুলগুলির সবুজ কালার -এর বোটা দেখতে পাচ্ছি অনেকগুলি।

এখানে আমরা একটি ঘন্টা দেখতে পাচ্ছি ঝোলানো রয়েছে।

আমরা দেখছি মন্দিরটির ভিতরে দুজন লোক বসে রয়েছে।

এখানে মৃত্তিকা পরীক্ষা করা হয় আমরা দেখছি বিল্ডিংটির ভিতরে অনেকগুলি ঘাস রয়েছে।

আমরা এখানে কোনো অনুষ্ঠান বাড়ির রান্না করার ছবি দেখতে পাচ্ছি।

কিছু টি-শার্ট আমরা দেখতে পাচ্ছি ঝোলানো রয়েছে।

বাইরে দুজন লোক কিছু একটা করছে সেটা বোঝা যাচ্ছে এবং শোরুমটির ভিতরেও লোকজন রয়েছে।

দোকানটির সামোনে একটি টুলের মধ্যে একজন লোক বসে রয়েছে এবং দুজন দাঁড়িয়ে রয়েছে।

এছাড়া আমরা দুটি ডাস্টবিন দেখতে পাচ্ছি লাল কালার -এর।

কিছু চেয়ার রয়েছে লাল কালার -এর দোকানটির বাইরে এবং ভেতরেও।

আমরা একটি পুলিশ লক্ষ্য করতে পারছি এখানে। একটি সাদা গাড়ির সামনে।

আমরা দেখতে পাচ্ছি একজন লোক সামন দিয়ে হেঁটে যাচ্ছে।

এই ছবিটিতে আমরা একটি ঠাকুরের মন্ডপ দেখতে পাচ্ছি।

ব্রিজটির উপরে সাইকেল দেখা যাচ্ছে।

আমরা আশেপাশে অনেক গাছপালা লক্ষ করতে পারছি ছবিটিতে।

ছবিটির মাঝখানে একটি ব্রিস -এর মতো করে রাখা রয়েছে যেখানে অনেক লোকজন হাঁটাচলা করছে।

এ সাদা কালার -এর শার্ট পড়া লোক ছবি তুলতেও দেখা যাচ্ছে।

নীচে আমরা একটি বাইক দাঁড় করানো দেখতে পাচ্ছি।